পাশের দেওয়ালে আরও ফুল আছে।

লোকজনের সামনে একটা কম্পিউটার আচে।

প্রিন্টারের উপরে একটি খাতা রাখা আসে।

জায়গাটিতে একটি গাড়ির রাকা আছে।

ঘরটির নীচে টাইলস লাগানো আছে।

মাঠে কতগুলো সোটো বাচ্চা আসে।

এখানে একটি ঘরের ভিতরে দুইটি সোফা রাখা আছে।

সোফা -র উপরে বালিশ রাখা আছে।

পাহাড়ের পাশে একটি সেলে দাঁড়িয়ে আছে।